তারপরে তো আমার পাশে শ্বশুর বাড়ি মানে পাশের গ্রাম এ চার কিলোমিটার বাত ভার তাইলে তো সপ্তাহে একবার করে শ্বশুর বাড়ি চলে যাবি বাত মজা সেটাই এ তো বলে বাবা আমি মামা যাব

ঐ ধরো সকালে যাই খাওয়া দাওয়া করে সন্ধ্যায় হক বিকেল এ হক চলে আসি কাছেই আমাদের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 খেয়ে দেয়ে বাইকে চলে আসি ঐ এই রকম করে চলে যাচ্ছে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

হ্যাঁ ভালো থাক ঠিক আছে অধুনা কিন্তু অবস্থা বড় সংকীর্ণ হইয়া দাঁড়াইয়াছে আমরা এই অভিযোগ বহুল ভাবে প্রচারিত হইতে দেখিয়াছি যে নিরুপদ্রব ও প্রতিরোধী দলের প্রতি এমন আচরণ করা হইয়াছে যাহা কোনো সভ্য রাজ্যে এক মুর্হুত সহ্য করা চলে না দক্ষিণ আফ্রিকার দায়িত্ত্ব সম্পন্ন government ওই সকল অষ্ট ভাষায় অস্বীকার করিয়াছে কিন্তু তাহাদের অস্বীকার আহ কিন্তু তাহাদের অস্বীকারের মধ্যে এমন সব স্বীকারোক্তি আছে যাহা শুনিয়া আমার মনে হয় union government আহ কোনো কোনো বিষয়ে বুদ্ধিমানের মতো বিচার করেন নাই বর্তমানে প্রকৃত অবস্থায় এই এখন দক্ষিণ আফ্রিকার government যদি ভারতবাসী প্রত্যেক সম্মুখে আমাদের আহ আপনাদের প্রতিবন্ধ করিতেচান তাহ~ তাহা হইলে নির্ভিক সদস্যগণের সমবায়ে গঠিত committee ধারা তদন্তের ব্যবস্থা করায় একমাত্র পন্থা তদন্ত committee দ্বারা বা তদন্তের ব্যবস্থা করায় একমাত্র পন্থা তদন্ত committee তে ভারতীয় অনেক প্রতিনিধি থাকাটা committee সদস্যগণ অনুযোগ সমূহে সম্মন্ধে সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ পূর্ণ তদন্ত করিবেন আদ্য প্রার্থী যে সরকারি ইস্তাহার প্রচারিত হইয়াছে তাহাতে আপনারা দেখিয়েছেন যে আমি ভারত সচিবের নিকট ওই অভিমত জোরপূর্বক ইতস্তত করি নাই আপনারা যে নিশ্চিত থাকবেন যে ভারত government এই প্রস্তাব ব্রিটিশ government এর নিকট নির্বোদ্ধ সরকারে সহকারে উত্থাপন করিতে পশ্চাদপদ হইবেন না উদার হৃদয় লডি এই সমবেদনাপূর্ব নির্ভিক বস্তূ বক্ত্রিতায় তাহার ম~ মহোদন্ত গড়নের প্রকৃষ্ট পরিচয় পাওয়া যাই তাহাকে ধন্যবাদ জ্ঞাপন অর্থ ঊনিশো তেরো খ্ৰীষ্টাব্দে পনেরোই ডিসেম্বর ভারতীয় দক্ষিণ আফ্রিকা লীগের উদ্যোগে মাদ্রাজে এক এক সভা আহুত করা হয় মাদ্রাজে lord Bishop ওই সভার সভাপতি রূপে বক্তৃতার উপসংহারে বলেন উৎপীড়নের প্রতি ঘৃণা প্রকাশ করিতে আমি বাল্যকাল হইতেই শিখিয়াছি উৎপীড়ণ ব্যক্তিকে যে দেশ সকলে যে জাতির হউক তাহার পক্ষে দাঁড়ান আমি পবিত্র কর্তব্য বলিয়া মনে করি আমি খীষ্ট আমি খীষ্টধর্মাবলী বলিষ্ঠ রূপে কয়েকটা কথা কহিব যাহারা আপনার দিগকে যীশু খ্রীষ্টের শিষ্য বা পদানুবর্তী বলিয়া পরিচয় দেন তাহারাই দক্ষিণ আফ্রিকার ভারতীয়গণের উপর নিষ্ঠূর অ~ অন্যায় স্মরণ করিতেছে আহ শুনিয়া আমার হৃদয় অধিকতর ঘৃণা জন্মিয়াছে উৎপীড়ণ সর্বোক্ত ঘৃনার্ত বিশেষত যখন কোন খিষ্টান আপনার ধর্ম অমান্য করিয়া প্রভু খ্রীষ্টের প্রদত্ত শিক্ষা ও আদর্শবুলিয়া অপরকে উৎপীড়ণ করে তখন তাহা দ্বিগুন ও হৃদয়ে দরুন ব্যাথা অনুভব করিয়া আমি কষ্ট স্বীকার করিতেছে যে নিযুক্ত কাল থেকে যাহাকে জেলে পাঠাইয়াছে তাহারা আপনা দ্বিগকে খ্রিষ্টান বলিয়া পরিচয় দিলেও তাহাদের তুলনায় আমার চক্ষে আহ শ্রীযুক্ত গান্ধীৰ রস বিদ্দ্য তার যোগ্য যোগ্যতর প্রতিনিধি কারণ তিনি ন্যায় কৃপা লাভের নিমিত্ত ধৈযবলে উতপীড়ণসহ আহ সহ্য করিতেছেন ইহার উপর জিনিস প্রয়োজন অন্যদিকে lord M ছিলেন নেতৃত্ব লন্ডনের দক্ষিণ আফ্রিকার british indian committee নিরুপদ্রব ও প্রতিরোধী দলের নির্যাতন কাহিনী আহ নিয়ত বিলাতে করতে~ করতেছেন হলে বিলাতে কতৃপক্ষ আর নিশ্চিত থাকিতে পারিছিলেন না তাহাদের নির্দেশে এই মতের union goverment দক্ষিণ আফ্রিকার প্রবাসী ভারতীয়গণের অনুযোগ সমন্ধে তদন্তে নিমিত্ত এক commission করিতে স্বীকৃত হইলেন পরে sir william ষোলো সংকলিত commission গঠিত হইলো বটে কিন্তু উহার সদ্যস্য নির্বাচন ভারতীয়গণের পছন্দমতো না হওয়ায় তাহারা Commission কে আদো আমল দিবেন না করিলে এই সময় অবতার যীশু খ্ৰিষ্টের এক নিষ্ঠ সেবক ধর্মপ্রাণ reverend Mr N Bluse ও reverend Mr Pian দক্ষিণ আফ্রিকার উপনীত হইয়া বিপন্ন ভারতীয় দলের দুর্দশা মোচনে শত সচেষ্ট হইলেন তাহারে অক্লান্ত প্রতিশ্রমে আবার শান্তি নামিয়া আসিল

ভারতীয় মুক্তি আইন বিবদ্ধ করিয়া সকল মনোমালিন্য মুছিয়া দিলেন মুন্ডকর রোহিত হইল immigration যে আইন জাতিগত বৈষম্য উঠিয়া গেল হিন্দু মুসলমানের বিবাহ বৈধ বলিয়া কতৃপক্ষ শিকার করিলেন ভারতীয়গণের বিষয় সম্পত্তি সংক্রান্ত অধিকার সংক্রান্ত ন্যায় সংক্রান্ত আইন বলে বজায় রাখিবার ব্যবস্থা হইলো ইহা ছাড়া general smart শ্রীযুক্ত গান্ধীকে পত্র লিখিয়া জানাইলেন যে ভারতীয় গণের ভারতীয় গণের অসুবিধাজনক অবশিষ্ট অনুযোগগুলি প্রতিকার ব্যবস্থা তিনি ক্রমশ করিবে শ্রীযুক্ত গান্ধী কখনো কর্তব্য শেষ হইলো উজিয়া বিদায় গ্রহণ সমূহ দ্রুত হইলেন গত আট বৎসর পর কাল নিরবিচ্ছিন্ন নির্যাতন অকাতরে সহ্য করিয়া গান্ধী দেশবাসীকে যে মহৎ শিক্ষা দিলেন

আর নবীন আলোকে উদ্ভাসিত হইয়াছিল তাহার আদর্শে ধনি গরিব ও ই ~ইতর ভদ্র শিক্ষিত অশিক্ষিত সকল ভারতবাসী হৃদয় পৌঁছে করতে স্বজাতি প্রীতির মধুর রাঁধুনি কেমন ছন্দে বাজিতে ছিল ও মা আমার যে ভাই তারা সবাই তোমার রাখাল তোমার charge sheet কর্ম বীর গান্ধী ভুজিয়া ছিলেন ভারতীয়গণের প্রানে এই দেশাত্মবোধক জাগাইতে না পারিলে তাহাদের পক্ষে দক্ষিণ আফ্রিকার প্রতিষ্ঠান হইবে তাই তিনি সহস্র বিপদ চিড়ে রইয়া নিরুপদ্রব্য ও প্রতিরোধের অগ্নি পরীক্ষায় প্রবেশ করিলেন সঙ্গে সঙ্গে তাহার শত শত সে প্রচন্ড অনরে ঝাঁপ দিলো তাহাদের মধ্যে কেহ কেহ প্রাণ ত্যাগ করে নাই এরূপ নহে কুমারী ভারী এ এক বিরবালা নিরুপদ্রব্য প্রতিরোধে যোগ দিয়েছিলেন তাহারা সমন্ধে শ্রীযুক্ত গান্ধী বললেন সরল বিশ্বাসবতী বালিকা তার জ্ঞানিত না যে নিরুপোদ্রব্য প্রতিরোধ কি উহার ফলে সমাজের কি কল্যাণ হইবে তাহাও সে অবগত ছিলেন না তবে আত্মীয় স্বজনের জন্য যে সে অসীম উচ্চাহে মতিয়া ছিল জেলে গিয়েছিল জেল হইতে যখন বাহির হইয়া আসিল তখন তাহা শরীর ভাঙিয়া পড়িয়াছে বেচারা কয়েকদিনের মধ্যেই প্রাণ ত্যাগ করিল হরবর শিং নামে জৈন দীর্ঘকাল আর বিব্য হিন্দুস্থানি নিরুপোদ্রব্য প্রতিরোধ দলের সহিত মিশাইয়া জেলে গিয়েছিলো তখন তার বয়স পঁচাত্তর বৎসর শ্রীযুক্ত গান্ধী তাকে জিজ্ঞাসা করিলেন তুমি আসিয়াছিলে কেন? বিদ্ধের দুই চক্ষু সহসা জ্বলিয়া উঠিল সে মুহূর্ত মাত্র বিলম্ব না করিয়া সগর্বে বলিল তাতে কি আসে যাই আপনি কি জন্য লরিতে চেয়েছেন আমি জানি আপনাকে মুন্ডকর দিতে হয় না আমার ন্যায় চুক্তি মুক্ত শ্রমিকগণকে উহা দিতে হয় আমার পক্ষে ইহা অপেক্ষা গৌরবের মৃত্যু আর কি আছে? এই নির্ভিক বিদ্ধ কারাগারে প্রাণ ত্যাগ করে গাব্বার নামে এক এক জন জেল হইতে বাহির হইয়াই পরলোক করিয়াছিল স্বজাতির মঙ্গলগামী অদ্ভুত কর্মা নারায়ণ স্বামী আত্মসর্ব কাহিনী পাঠক পূর্বে অবগত হইয়াছেন এই সকল অমূল জীবনের দক্ষিণ আফ্রিকার প্রবাসী ভারতীয়গন শেষে মুক্তির দ্বারে দাঁড়াইলেন বটে কিন্তু এক সকল শোকের স্মৃতি কি কখনো মুছিবে?

যদি সে দেখা দেখিতে চান তো এখনো তিনি পল্লী অভিমুখে রওনা হউন গান্ধী অবিচিলিত চিত্তে কহিলেন জীবন রক্ষার ভার শ্রী ভগবানের এর শ্রী ভগবানের কনিষ্ঠ পুত্রের মৃত্যু শয্যায় শায়িত গৃহপতি কৈলাশ মূর্তি রক্ষাগার কি ভগবানের করে অর্পণ কোরিয়া আমি johsen burg চলিলাম কারণ পুত্র অপেক্ষা আমার জাতি বোরো johsen burg এর স্বজাতিওগণ আমার প্রতীক্ষায় বসিয়া আছেন করুনাময় ভগবান তাহার প্রার্থনা শুনিলেন এবং অনুরোধ করিলেন আপনি জরিমানা দিয়ে মুক্তি লাভ করুন কারণ এই সময় পত্নীর স্থির প্রতিজ্ঞ গান্ধী বিনীতভাবে অসম্মতি জানাইয়া কহিলেন আমি হাল ছাড়িলে সব বানচাল কইয়া যাবে পরে সহকারী আদেশে মুক্তি লাভ করিয়া শ্রীযুক্ত গান্ধী আবার গ্রেফতার হইলেন এবার ইচ্ছা করিলে তিনি মামলা মতলুবে রাখিবার জন্য দরকার তো ও করিতে পারিতে আহ তিনি কিন্তু তাহা করিলেন না transval government তাহাকে জেলে পাঠাইতে সম্মুকজানাইয়া তিনি তৎক্ষনাক অন্তিম শয্যায় শায়িতা পত্নী নিকট বিদায় লইলেন

নিরুপন কারাগারের কঠোর কঠোরতায় অ ~অভস্ত ও করিবার উদ্দেশে কর্মবীর গান্ধী আবার অপর দুইটা সিথে সন্তানাকেও আন্দোলন তানিয়া নিয়েছিলেন পাঠক মনে করিবেন না যে স্ত্রী পুত্রের প্রতীক নিত্যান্ত কঠোর তাহার তুল্য পুত্র বৎসল পিতা পত্নী প্রিয় হর্তা সংসারে কয়েকজন দেখিতে পাওয়া যাই এই তিনি একদিকে যে মন খুশি কঠোর অন্যদিকে তেমনই কড়াক অতঃপর শ্রীযুক্ত গান্ধী দক্ষিণ আফ্রিকা হইতে ইংল্যান্ডে যাইবার জন্য প্রস্তুত হইলেন তখন বিলাতে অত্যন্ত অসুস্থ হইয়া পড়িয়াছিল ভারত রত্ন গান্ধী শ্রদ্ধা চিরকালই অটল তিনি তাহাকে গুরুর ন্যায় সম্মান করিতে অভিন্ন হৃদয়ে বস্তুর ন্যায় ভালোবাসিতে এর এবং শ্রদ্ধা হয়তো শেষ শয্যায় তিনি ইংল্যান্ড যাত্রা করিতে করিতে কৃত্ত সংকল্প হইলেন দক্ষিণ আফ্রিকায় কৃতজ্ঞ ভারতীয়গন Johsen burg এ এক সভা আহবান করিয়া শ্রীযুক্ত গান্ধীকে বিদায় ও অভিনন্দনে সম্বন্ধিত করিলেন প্রত্যুত্তরে তিনি বলেন আমি আমাদের এই যে আমাদের শাস্ত্রের আদেশ এই যে নিজের সুখ্যাতি সুনীলের সেই স্থান হইলে তৎক্ষনাক বাড়াইতে হয় তাহা না পারিলে ক~কর্ণে অঙ্গুলি দিতে হয় ওই দুইটি পন্থা যাহারা অবলম্বন করিতে অক্ষম তাহারা সকল সুখ্যাতি সর্বশক্তিমান শ্রী ভগবানে সমর্পণে করিবেন আশা করি আজ আমি ও আমার পত্নী আপনাদের কথিত সুখ্যাতি সেই জননে অঞ্জলি দিতে পারিব ইহার পর তিনি নিরুপদ্রব প্রতিরোধে সমর্থনকারী প্রত্যেক ব্যক্তির গুনা ভাবে বিবৃতি করিয়া নিজের দৃঢ়তা ও অকুন্ঠ ভাষা জ্ঞাপন করিলেন ফলে ছোট বর্গ ধন্য ধন্য করিল শ্রীযুক্ত গান্ধী লন্ডনে এই উপনীত হইয়া দেখিলেন যে মহান সে যাত্রা মৃত্যুর মুখ হইতে ফিরিয়াছেন বটে কিন্তু তাহার স্বাস্থ্য একেবারে ভাঙিয়া পড়িয়াছে সেই সময়ে চৌঠা August জ~ জন্ম নিজ সহিত ইংরেজদের তুমুল যুদ্ধ ঘোষিত হইল শ্রীযুক্ত গান্ধী তার বিলম্ব না করিয়া লন্ডনে ভারতীয় সেচ্ছাসেবক নামে গঠন প্রবৃত্ত হইলেন তিনি আহ সন্ত্রিক ওই দলে নাম লিখাইলেন কিন্তু তাহার শরীর আর বহিলো না কঠোর কারাবাসে নিরবিচ্ছিন্ন শ্রমশীলতায় ও বহু ময়িশ্চিক পূর্ববাসে তাহার রুগ্ন শরীর দিন দিন দুর্বল হইয়া পড়িতেছিল কিন্তু বসুবন্ধুর স্বনির্বান্ধব পরামর্শ ঊনিশো পনেরো খ্রিস্টাব্দে আরম্ভে ভারতে প্রত্যাবর্তন করিলেন শ্রী যুক্ত গান্ধী এপোলো ও বন্দরের অবতীর্ন অবধি ভারকে কে নানান স্থানে তাহার বিপুল সংবর্ধনা সমুহরহ করিয়া গেল ঊনিশো পনেরো খ্রিস্টাব্দে নবর্ষের উপাধি তালিকায় ভারত government মহাত্মা গান্ধীকে স্বর্ণপদক দানে সম্মানিত করিলেন কিন্তু দুঃখের বিষয় এই সময়ে তাহার প্রধান সহায় মহামতী গোকলে ইহলোক হইতে চিরবিদায় গ্রহণ করিয়া কোন অনির্দেশিতভাবে চলিয়া গেলেন ঊনিশো পনেরো খ্রিস্টাব্দে একুশে April মাদ্রাজে সমন্ধনা সভায় শ্রীযুক্ত গান্ধী এই মর্মে বলেন আপনারা বলিয়াছিলেন যে দক্ষিণ আফ্রিকা প্রবাসী ভারতীয় নর নারী

আপনার কোনোরকম কোনো help লাগবে, কোনো সাহায্য লাগবে? তাহলে আমাকে জানান, আমি আমার যথা~ যথাসাধ্য চেষ্টা করবো আপনাকে help করার। আচ্ছা আমাকে প্রথমত একটা কথা বলুন, আপনাদের কি cowin registration portal এ already registration করা আছে? Okay, sir

হ্যাঁ তো basically ব্যাপারটা হচ্ছে যে, আপনি তো আহ you know আপনি চার চার জনকে একটা mobile number এ registration করাতে পারেন, right? আপনি জিনিসটা নিশ্চই জানেন। যে চারটি চার আচ্ছা, ঠিক আছে। তো, আপনার বাবা যদি আপনার registered phone number এ থেকে থাকে তাহলে আমাকে kindly আপনার যে registered আহ phone number টা আছে সেটা একটু kindly বলবেন? তাহলে আমি আমার end থেকে check করে নিতে পারবো।

I am very sorry sir আপনার যদি এরকম মনে হয়ে থাকে but আহ দেখুন একটাতো normal procedure আছে। আমাকেও তো সেটা follow করতে হবে। আহ উম

বাবার যে details আছে সেটা তো আমাকে আমার end থেকে বার করতে হবে। সেই জন্যই basically আমি আপনার কাছ থেকে এতগুলো details চাইছি। তার কারণ তার basic কারণ এটাই যে, যাতে আমি আপনার বাবার details গুলো আমার end থেকে বার করে আপনাকে help out করে দিতে পারি। আমার অন্য কোনো intention নেই ঠিক আছে sir? হ্যাঁ! আপনি যদি kindly please একটু repeat করে দেন। Okay, okay । Okay great, thank you so much । আচ্ছা আমি আমার end থেকে হ্যাঁ দেখতে পাচ্ছি আপনার নাম অরুন রায়, এটা আপনার বাবার নাম অর্জুন correct আপনার মায়ের নাম মায়া right?

দুজনেরই আপনাদের তিনজনেরই দুটো করে vaccine নেওয়া হয়ে গেছে। আচ্ছা correct । আর এবার আমাকে বলুন আহ আমার কাছে সব details চলে এসেছে এবার আপনি আমাকে kindly বলুন আপনার কি কি সমস্যা হয়েছে, যাতে আমি আপনার help করে দিতে পারি? হ্যাঁ I am very sorry sir সেটার জন্যে। আপনার যদি এরকম মনে হয়ে থাকে তাহলে আমি সত্যিই দুঃখিত। কারণ এইরকম হওয়াটা উচিত নয়। আমি যা দেখতে পাচ্ছি আমার end থেকে

আহ বুঝতে পারছি আমি and আমি উম most probably কোনো technical fault এর জন্যে আপনার বাবার কাছে message টা ঢোকেনি। আপনার বাবার phone এ message টা ঢোকেনি। উম আমাদের এখান থেকে আমি যতটা পারবো আমি আপনাকে help করে দেয়ার চেষ্টা করবো। Right উম আর আচ্ছা আপনি কি you know I যে hospital গুলোতে দেয়া হচ্ছে as in আপনাদের area তে, PG hospital বা SSKM hospital এর ব্যাপারে আপনি কি aware? Correct! তো SSKM hospital এ basically আহ আপনার আহ booster dose টা দেওয়া হচ্ছে এবং free of cost এই দেওয়া হচ্ছে কোনো রকম কোনো charges লাগছেনা। আহ And আহ আমি যেটা দেখছি আপনি আমাকে বলবেন একটু আপনার আপনি কোথায় you know আহ আপনার বাড়িটা exactly কোথায় তাহলে আমি সেই area এর আশে পাশে যদি SSKM এ না হয়, তাহলে আমি সেই area র আশে পাশে আহ দেখছি। ওইদিক কোনো রকম কোনো hospital available আছে কি নেই যারা এই booster dose টা দিচ্ছে।

আচ্ছা, তাহলে আমি আপনাকে জানিয়ে দিই basically আপনার আহ আপনি যেহেতু বললেন আপনি বজবজে থাকেন। আহ basically এটাই হচ্ছে ব্যাপার there was a good news কি আপনার বাড়ি কি আপনি বললেন যেহেতু যে বজবজ আহ you know railway station টা আপনার nearest location । তো আমি আপনাকে জানিয়ে দিতে চাই যে বজবজ municipality যেটা আছে আপনাদের ওখানে Right? ওখানে আপনাদের আহ জন্যে booster dose দেওয়া হচ্ছে যারা about sixty । আহ তাদের জন্যে booster dose available আছে। Right and সেটা free of cost এ দেওয়া হচ্ছে একটু timing a slot তা আহ আমাকে দেখে দিতে হবে। আমার কাছে various timings and slots আছে। আপনি যদি চান তাহলে আমি আপনাকে সেগুলো জানাতে পারি। আচ্ছা! আচ্ছা! nearest আহ I mean the next slot যেটা আছে আমার কাছে সেটা হচ্ছে twenty seventh of may twenty seventh of may এর জন্যে that is friday । আহ Friday দেড়টা থেকে দুপুর দেড়টা থেকে আপনার আমাদের আপনার মানে municipality তে উম you know booster dose এর জন্যে arrangement করা হয়েছে right আহ আচ্ছা, তারপরের slot কি আমি আপনাকে বলবো নাকি আপনি friday যেটা আহ available slot আছে সেটাই book করে নিতে চান? Friday তেই book করে দিব right দুপুর দেড়টার সময়? আচ্ছা ঠিক আছে। আহ কোনো problem নেই, আমি আপনার slot book করে দিচ্ছি আমার end থেকে। আচ্ছা আপনার কাছে একটা OTP গিয়ে থাকবে আপনার phone number এ, সেটা kindly যদি share করে দেন। নাহলে আপনি এক কাজ করুন। It's better কি আপনি নিজে থেকে registration টা করে নিন। আপনি একবার বজবজ municipality র website টায় যান, গিয়ে আপনার কাছে অনেক options আসবে। দেখুন আহ সেখানে register from booster dose দেয়া আছে।

আমি আমি আহ সেইজন্যে আমি আমার end থেকেও দেখছি কে কে available আছে না আছে। For volunteering ওইদিনকে আমাদের এখান থেকে কে কে যাবে, না যাবে and আহ কোন রকম কোন অসুবিধা হলে তারা help হ্যাঁ আপনি দেখুন।

হ্যাঁ তো basically basically যেহেতু উম you know aged লোকজনেরা যায়, তো আমাদের এখান থেকে volunteers দেয়। আর arrangement করা হয় right । তার যদি কোন রকম কোন problems হয় তাহলে তারা গিয়ে help out করে দিতে পারবে। আহ So আমাদের এখান থেকে আহ তিনজন volunteer আহ যাচ্ছে। ঠিক আছে? তাদের~ তাঁরা হচ্ছে একজন মহিলা, দু জন ছেলে আছে। Right? তো একজন হচ্ছে আহ you know একজনের নাম আচ্ছা যিনি মহিলা উনার নাম হচ্ছে রুমানা। আর আহ বাকিদের আপনি গিয়ে যদি কাউকে জিজ্ঞাসা করেন তাহলে ওরা ওরা ওখানেই থাকবে, ঠিক আছে? তো আপনাকেও অতোটা চিন্তা করতে হব~ হবে না and আহ আপনার যদি কোন রকম কোন অসুবিধা হয় আপনি ওদেরকে গিয়ে জানান। ঠিক আছে?

Okay, you are welcome আপনার আর কোন help আমি করতে পারি? আহ Thank you for contacting Cowin registration portal and see you safe । কী করছো স্বামীজি বলতো মনটাকে একেবারে কাদার মত করতে কাদা যখন যেমন যেখানে মারবো সেখানেই থেকে যাবে তেমনি মনটাকে যে বিষয়ে দেবে সে বিষয়ে লেগে থাকবে তো আমি যখন দ্বিতীয়বার New York কে গেলাম তখন স্বামীজি কে বলল তোমার জায়গা তুমি এবার না এব একবার দুবার স্বামীজিকে তার কথায় কান দিল না। আবার সেই কথা বলতে তিনি বলতেন তোকে দিয়ে দিয়েছি আমার জন্য সারা দুনিয়া পড়ে আছে কি ত্যাগ স্বামীর সব গুরু ভাইদের দিলেন চেলাদের নয় প্রথম Trustee দের ভিতরে সব গুরু ভাইয়েরা একটিও চেলার না আমি আমায় একবারও লিখেছিলেন সব তোমাদের দিয়ে নিশ্চিত হলুম কি অদ্ভুত পুরুষ বলতেন পাশ্চাত দেশে আমার কাজ বেশি ওখান থেকে ভারতে তার ধাক্কা লাগবে একদিন থেকে জেগে জেগে বললেন তোরা সব ছেলেটাকে ছোটলোক তোদের সাথে থাকতে তোরা সব আলু পটল শাক পাতা নিয়ে ঝগড়া করবে কিন্তু শেষটা করলে কি সেই ছোট লোকদেরই সব দিয়ে গেলেন আর একদিন ভারী চটে গেছিলেন বলছেন একাই যাত্রা করতে হলো বাজনা গাওয়া সব একাই করতে হলো

তবে কি জানো যেটা দেওয়ার দিয়েছে সেটা তো আর ফিরিয়ে নেওয়া চলে না অন্তত জীবনের একটা না হয় পাতলা বামনের হাত দিয়ে নষ্ট হল সঙ্গে America বাড়িতেই আছি হঠাৎ একদিন স্বামীজি বললেন আমার নিকটে টাকা পয়সা বেশি আমি এখন san Francisco যাব বন্ধু-বান্ধবের সঙ্গে আমায় থাকতে হবে তুমি এখন নিজের নিজেই দেখো আমি তখন বুঝতে পারিনি যে স্বামীজি এভাবে তার সঙ্গ ছাড়িয়ে আমাকে নিজের পায়ের উপর দাঁড়িয়ে কাজ করবার অবসর দিচ্ছেন

তখন কথা মনে পরলো বললাম তার কাছেই যাবো আমি যে বললেন খুব ভালো এখানে একটা center টেন্ডার কর আমি তখন রেগে গর গর করছি বললাম center টেন্টার করতে পারবো না শুধু থাকবো স্বামীজি বলেন অধিনাম center করা তোমরা যেখানে থাকবে সেখানে সেন্টার হবে এসব তিনি করতেন গুরু ভাইদের প্রতি তার গতির ভালোবাসা তিনি চাইতেন আমরা যেন সব সবাই সবদিক থেকে স্বাবলম্বী হয়ে ওঠে তাই তিনি আমাদের জুতো সেলাই থেকে চণ্ডীপা পর্যন্ত সব শিক্ষা দিতেন এদিকে বেদান্ত উপনিষদ সংস্কৃত নাটক প্রকৃতি পাঠ ও ব্যাখ্যা করতেন আবার ওদিকে রান্নাও শেখাবেন আরো কত কি যে করতেন তা কি বলবো মিরাটে একদিন ঘটনা চিরদিনের মতো হৃদয়ে আটকিত আছে বিভিন্ন পোলাও প্রভৃতি রান্না করেছেন সে যে কি কী বলবো আমরা ভালো হয়েছে গলায় আমাদের খাওইয়ে দিলেন নিজে কাটলেন না আমরা বলাই বললেন আমি ওসব ঢের খেয়েছি তোমাদের ভাবি আমার বড় সুখ হচ্ছে সব খেয়ে ফেলো ঘটনা সামান্য কিন্তু চিরতরে হৃদয়ে রাখা আছে। কত যে যত্ন কত যে ভালোবাসা কত গল্প কত বেরাম সব স্মৃতি পথে চলাচল করছে এখান থেকে স্বামীজি একা কি চলে যান যদিও দিল্লিতে আবার একবার দেখা হয়েছিল এবং একসঙ্গে প্রায় এক মাস ছিলাম কিন্তু তারপর আট বছর একেবারে জয়ের মঠে ফিরেছিলাম এর মধ্যে আবার একবার তে মহারাজ অমার সঙ্গে কিছুদিনের জন্য দেখা হয়েছিল মাএ এখন স্বামীজি প্রচুর নিকট আছেন তার স্মৃতি আমাদের জীবন সঙ্গী হয়ে আছে তাই আমাদের ধ্যান জ্ঞান তাই আমাদের আলাপন লাটু মহারাজ যখন তখন ঘুমিয়ে পড়তেন বলে ঠাকুর একেবারে একবার খুব রেগে যান তাকে তাড়িয়ে দিতে চাইলেন শেষে স্বামীজি ধরে পড়ে সব গোল কাটিয়ে দিলাম লাটু মহারাজ তাই বলতেন যদি গুরু ভাই হয়

গিয়ে থাকতে পারি আমি তোকে কেন পড়ে রয়েছি এদিকে নরেনের ভালোবাসার জন্য হয়ে দেহত্যাগ সং~ সংবাদ উদ্ভব বি~ বি~ বিদুরকে জানে বিলাপ করে বলছেন কি আশ্চর্য ব্যাপার তিনি যোধপুরে জন্মগ্রহণ করলেন কিন্তু যদুবংশের চিন্তা বুঝতে পারলেন না দিবারাত্রি একসঙ্গে শোয়া বসা খাওয়া খেলা প্রকৃতি সত্বেও জগৎ চিন্তা মনি পরম ব্রহ্ম সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণকে কেউ বুঝতে পারল না শুধু যদু কুল্লে কেন সমগ্র মানুষ মনুষ্য সামাজই হতভাগ্য কেউ তাকে চিনতে পারেনি উদ্ভব ঠিকই বলেছে, আমরাও স্বামীজির সঙ্গে একসঙ্গে কাটালেন একসঙ্গে খাওয়া বা বসা চলা ফেরা শোয়া গল্পগুজব শাস্ত্র পাঠ হাসি-ঠাট্টা দিনের পর দিন বছরের পর বছর কিন্তু স্বামীজিকে আমরা একটুও চিন্তা পারিনি তার স্বরূপ আদেও বুঝতে পারিনি তুমি যে অত বড় মহাপুরুষ ছিলেন তার বিন্দু বিসর্গও আমরা বুঝতে পারিনি যতদিন তিনি জীবিত ছিল এখন আস্তে আস্তে একটু একটু যেন বুঝতে পারছি ঠাকুর যে কত বড়ো মাহাপুরুষকে সঙ্গে এনেছিলেন তা আমাদের বুদ্ধির অগওন্ন যতই উদ্ভবের কথা শুনেছিলাম ততই মনে হচ্ছিল উদ্ভব ঠিকই বলেছেন। স্বামীজীর সঙ্গে আমরা কি না করেছি কিন্তু আমরা তাকে ধরে রাখতে পারিনি তখন আমরা ভাবতাম কিনা আমাদের মত্তন তবে খুব উঁচু ঘরের সব বিষয়ে আমাদের চেয়ে expert এই পর্যন্ত আমার মনে হয় এত বড় মহাপুরুষ একাধারে এত গুনে ইতিপূর্বে আর জন্মগ্রহণ করেননি তিনি কি গুণের আদরেই না জানতো এতোটুকু ভুল দেখলে তিনটে তাল করে বলবার অভ্যাস তার ছিল না উঠতে ঠেলে ফেলে দেওয়ার শক্তি তার ছিল কি মহাপ্রাণ ছিলেন তিনি সকলের জন্য কি সমবেদনা অনুভব করতেন সকলের জন্য এত প্রীতি এত সহানুভূতি আর কোন মানুষের মধ্যে কোন মানুষের মত দেখে নেই, আর দেখবো না তার কথা শুনলে মরা মানুষের বেঁচে উঠতেন লোকের সঙ্গে কথা বলতে পেয়ে যায় কোন উৎসাও আসে না কিন্তু স্বামীজীর কথা শুনলে মরা মানুষ করে লাফিয়ে উঠে বলতে দাঁড়াও দাঁড়াও মরে তো গেছি কথাটা একবার শুনে যায় তার কথা আরো এতই জোর ছিল যে হৃদয়ের অন্তস্থলে পৌঁছে পৌঁছে যেত একটু বিলম্ব হতো না সময়ের ভুল হয়ে যেত লোকে নিজের অস্তিত্ব ভুলে যেত সকলের মনকে এক উচ্চ ভাবীতে পিরিতে তুলে দিতে পারতেন স্বামীজি আমাদের ফাঁকি দিয়ে চলে গেলেন যতই দিন যাচ্ছে ততই মনে হচ্ছে কেন তার সাথে আরও বেশি করে মিশলাম না তার কথা আরো কেন শুনলাম না স্বামীজি কিন্তু তাচ্ছিল্য করতেন না আমরা যাদের সাথে কথা বলতে ঘৃণা বোধ করতাম কিন্তু দু'ঘণ্টা বসে তাদের সাথে আলাপ করতেন এখন ধর্ম সম্বন্ধে যা কিছু শুনেছি সবই তো স্বামীজি বলে গেছেন নতুন কিছুই শুনছি না ঠাকুর বলতে

মাস্টার মশাইয়ের কাজে কয়েক মাসের খরচ মায়ের হাতে দিয়ে বলেন এবং বললেন আমাকে আর বিরক্ত করো না কাশিপুরে উন্মুক্ত কর থাকছেন উহ বাবুর ভাইটাকে নগ্ন পদে দেখে যেতে কি হয়েছে জিজ্ঞাসা করায় বলেছিলেন আমার আমি স্বামীজি গোপনে মনের অবস্থা ছিলেন বাগানে পৌঁছে ঠাকুরের কাছে বায়না করেন তুই কি চাস? ঠাকুর জিজ্ঞাসা করলেন সমাধিস্থল হয়ে থাকবো কখনো কদাচিৎ একটু নেমে আহার আদি করে পুনরায় সমা~ সমাধিত হব শুনে ঠাকুর বলেন তোর কথা শুনে আমার কষ্ট হচ্ছে তুই অত বরো আঁধার তোর অমন বুদ্ধি হল কেন অভ্যাস করে ভগবত দর্শন করতে জাবি কেন? তাহলে মাথায় মা ভালো হয় করে ফেল আচ্ছা বাড়িতে একটু গোছালো করে আয় সব হবে আমি যে ঠাকুরের নির্দেশের মতো সাজানো আরম্ভ করলাম অবস্থার পর অবস্থা লাভ হল অবশেষে একদিন সন্ধ্যার পূর্বে সয়ন অবস্থায় নির্বিকল্প সামাধি অনেকক্ষণ পরে দেহ বুদ্ধি একটু ফেললো তখন নিজের মাথা ছাড়া অন্য কিছুর অস্তিত্ব বোধ যেন নেই ও গোপালদা আমার শরীর কোথায় গেল? গা টিপ গা টিপে গোপালদা বললেন এই তোমার শরীর এখানেই রয়েছে কিন্তু হুশ হলো না ঠাকুরের কাছে সংবাদ দেওয়ায় তিনি হেসে বললেন থাক শালা আমাকে প্রতিদিন জ্বালাতন করে তখন বুঝুক পরে সমগ্র শরীরে ছড়িয়ে গেল শরীরে প্রতি মায়া কি সু গভীর নির্বিকল্প সমাধি হয়েছে এমন ব্যক্তিরও শরীর কোথায় গেল হয় ঠাকুরের সঙ্গে দ্বিতীয় বার দেখা~ দেখার দিন আমি নিরবিকল্পে সমাধি লাভ হয়েছিলাম সমাধি~ সমাধিন আসনে আমি মা বলেছিলাম তুমি এ কি করলে আমার যে মা ভাই আছে এবারকার সমাধির পর স্বামীজি ঠাকুরের কাছে এলে ঠাকুর এর কথা স্মরণ করিয়ে দিয়ে আর ওরই ভিতর দিয়ে শুয়ে শুয়ে বলছেন দেখছি দেখেছিস এই দেখ এটাকে বলে আসন এটাকে বলে অমুক হাসান ইত্যাদি একদিন খুব তখন কাজ করা প্রতিবাদ করে বলছেন গাল দিয়ে অমুকের কি দরকার ছিল? আমাদের কাজ বন্ধ করবার যত শান্ত করবার চেষ্টা করি তাতেই বেড়ে চলে ঠাকুরের উদার ভাবকে একটা বদ দাঁড় করালো বললে ঠাকুর অবতার এটা আগে বলাতেই কিন্তু আমাদের মিথক অন্যরকম তার character ভার দিতে হবে তারপর লোকে আপনা আপনিই বলবে এবার স্বামীজীর সুস্থ শান্তি নামের আজ আমরা আলোচনা করতে চলেছি দা শংকর বন্ধোপাধ্যায়ের থেকে গল্প নিজের বালক কালের দিকে মুখ ফিরিয়ে চাইলেই মোর মাঝে মাঝে রাঁধা দাদার মুক্তি উঁকি মারে মাথায় উম কোঁকড়ানো চুল কোঁকড়া মুখে সেই একটা তিল রাধা দাদা ছিলেন অনন্দ ওরুস তারি দু একটা ছোটো কথা মনে আসে। এই শোনাচ্ছি রাধা দাদা আমাদের বাড়ির উম ভাগ্নের গোষ্ঠীর ছিলেন আমাদের প্রতিবেশী দিব্বি ফুট ফুটে চেহারা মাথায় কার্তিকের মতন কোঁকড়ানো চুল বাপ মায়ের বড় আদরের আহ সন্তান রাধা দাদারী আমাদের স্কুলের প্রথম ছাত্র। স্কুলের প্রথম ছাত্রের ভর্তি আহ খাতা খানি আজও আছে তার প্রথম পাতায় নম্বর এক সংখ্যার পাশে লেখা আছে রাধা শ্যাম মুখোপাধ্যায় এক একটা কোনো একটা অপরাধের জন্য মাষ্টরের উঠে গিয়ে রাধা দাদার মুখ উঠে আহ উঠে গাঁয়ে কিল চড় মেরে তাকে উম উচ্চদন্ড করে বলেছিলো stand up on the bench রাধা দাদার চোখের দিকে একবার দৃষ্টিতে চেয়ে পেরিয়ে দিব্যি বসে রইলো মাষ্টার হাসলেন you রাধা রাধা দাদা ঘাড় ফেরালো stand up on the bench stand up no no রাধা দাদা তোতলাচ্ছিলো you stand up আমি বলছি রাধা রাধা শ্যাম আহ আপনি কি বলছেন তো কি হয়েছে আপনি হন তো তিনি হন যে আইডি আধার নিয়ে শুনান what what be up and down আবার আশ্চর্য হয়ে গেলাম মাষ্টার বেআইনী কথা কি কি বে কি বেআইনী কথা yes বেআইনী order একসঙ্গে দুটো punishment হাত হতে পারে না মেরেছেন ব্যস হয়ে গিয়েছে যদি না মারতেন তবে stand up হতাম দাড়া দাড়াতাম বেঞ্চের উপরে আমার বেঞ্চের দাঁড়ানো দুটো হম

অপরাধ যেখানে একটা সেখানে শাস্তি দুটো হতে উচিত নয় অনেক অপরাধের শাস্তির বিধান আছে দুটো একবার দুটোর ও প্রযোজ্য হতে পারে কিন্ত অপরাধী এই কথায় বলতে নিশ্চিত পারে যা যে রাধা দাদা কোনও মতেই দাঁড়ায়নি সেদিন আরো আবার রাধা দাদা ওমনি আইনের মত বলে প্রমুখ দিয়ে নিয়েছিলেন বছর তিন এক ক্লাসে থেকে সে বছরে আহ তথা হেডমাস্টারের কাছে গিয়েছিলো আইন অনুসারে আহ promotion আহ promotion আমি পাবো এবার আমি promotion নিলাম সেবার রাধা দাদার পরীক্ষাই দেয়নি। হেডমাস্টার ব আহ বলেন কি দুই বছর পরীক্ষায় ফেল করেছিস এ বছর পরীক্ষায় দিসনি promotion নিবি কি?